স্টেশন টির সামনেএএ একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং অনেএএক দূরে শুধুমাত্র একটি লোককে দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে একটি ফাঁকা মাঠ ফাঁকা মাঠটি থেকে বেশ কিছুটা দূরে একটি দেওয়াল দেওয়া রয়েছে। দেওয়াল থেকে কিছুটা দূরে --